এখানে-এ চারটে-এ কাঁচ-এর কাঁচ ঘেরা। বক্সের ভেতরে চারটে বিভিন্ন নৌকার মডেল রাখা রয়েছে। পুরাতন কিছু জিনিসের নিদর্শন হিসাবে।

এখানে একটা নৃত্য প্রদর্শনী হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু লোক বসে রয়েছে।